এটা একটি রোড যেখানে রোডের উপরে বেশ কিছু লোকজন দাঁড়িয়ে আছে এবং রোডে ঠিক সাইডে একটি বড়ো বিল্ডিং আছে | বিল্ডিং এর সামনে বেশ কিছু বাইক এবং কয়েকটি গাছ আছে ।

প্রজেক্ট সবাইকে বোঝানোর চেষ্টা করছে টেবিল -টির উপরে মাঝখানে একটি গাছের চারা আছে।

এবং ব্ল্যাক শার্ট এর উপরে ফুল দিয়ে বেশ সুন্দর ডিজাইন করা আছে।